হম কিন্তু সে নয় মাসে ছাড়পত্র পেয়ে যাই তার ভালোকিছু Jail এ কাজকর্ম করতো এটা এটা ঠিক করলো কে যে কে ছাড়বে তাকে Wardon ঠিক করবে

তার ছাড়পত্র তে এসে সই করে দিয়েছিলো এবং Warden তাকে জিম্মি কে বলতে গেছে যে তোমার তোমার এর আহ তোমার ছুটি হয়ে গিয়েছে তুমি কাল ছাড়া পাবে

যখন জিম্মি সকালবেলা সই করতে আসলো সে ছাড় মানে সে যেহেতু চলে আসবে Jail থেকে তাই সই করতে আসলে Warden তাকে একটা এর একটা Cigarette দিল এবং দিয়ে বললো যে তুমি খুব ভালো Motive এর মানুষ তুমিও সৎ জীবনযাপন করতে পারো এবং তোমার জীবন থেকে এ সবকিছু ছেড়ে দাও Burglary ছেড়ে দাও দিয়ে তুমি সৎ জীবনযাপন করো

তার মানে তার মনে জিম্মিকে Warden খুব ভালোবাসতো মানে বোঝা গেলো ইটা তে যে জিম্মি কে অন্য রকম ভাবে দেখতো অন্য কোইডি থেকে হ্যা একটু দেখতো কারণ সে Warden মানত যে জিম্মি হয়তো ভালো হৃদয়ের মানুষ আর

Jail থেকে সে ছাড়া পাওয়ার পর তাকে একটা ঢিলা ঢালা জামা দিলো এবং জিম্মি কে সে কিছু সৎ পরামর্শ দিলো তা শুনে জিম্মি একটু জিম্মি বলে যে না না আমি ওসব করিনা কিন্তু Warden জানতো সে ওগুলো করে কিন্তু সে যে ঐগুলোই করে

হম মানে খুব সাতির লোক ছিল

আচ্ছা ঐযে পোশাক আশাক গুলো দিলো বা ঐযে অন্যকিছু দিলো এগুলো কি সবাই কেই দেয় না কি জিম্মি কেই দিলো

হা মানে Warden সবাই কেই দেয় আচ্ছা আচ্ছা

সে ওখান থেকে চলে এবার তারপর সে ওখান থেকে বেরিয়ে একটা Train এ উঠলো এবং সে একটা অনেক দূর এ Train এ উঠে চলে আসলো ওখান থেকে ছোট্ট একটা শহরে যেখানকার যার নাম ছিল হচ্ছে উম যার নাম ছিল Elmore blank তারপর সে একটি ঘরে গেলো ঘরে গিয়ে সে দেখে যে

Elmore blank এবার সে ওখানে এই জায়গাটা এই জায়গাটার গল্প তো এই জায়গাটা এই জায়গাটার উল্লেখ তো আগে নেই তাইনা এই প্রথম

মানে এই জায়গাটার সাথে জিম্মির আগে কোনো সম্পর্ক ছিল না না এবং ও জানতোই না

Train এ উঠে ও ভেবেছে যে যেখানে Train last দাঁড়াবে ও সেখানে নেমে যাবে সেটা কোন জায়গা সেটা ও জানেনা

আচ্ছা তারমানে ওই জায়গায়টাই ওর হা তো ওকে ধরার জন্য একজন সরকার থেকে একজন নিয়োগ করে একজন আহ

DetectiveType কিছু আচ্ছা সে জিম্মি যখন থেকে আরকি ধরা পড়েছিল এবং জানতোনা সে যেখানে ধরা পড়েছিল সেখানে গিয়েছিলো সেখানে গিয়ে দেখছে সবকিছু সুন্দর ভাবে গুছানো আছে মানে কোনো কিছুই জিম্মি যে ওখান থেকে চলে আসার পর

হা নিখুঁত সবকিছু যা হবে নিখুঁত সে

উম সেখানে মানে যেখানে ওই তারপরে জিম্মির ছাড়া পাওয়ার এক সপ্তাহ পরই Jefferson city তে একটা বড়সড়ো একটা

হা যে হয় যেগুলো করতো Burglary হয়

সেও বেনফ্রিজ বা জিম্মি খোঁজ করতে থাকে খোঁজ করতেই থাকে কিন্তু জিম্মি ওখান থেকে নেমে এসে হাটতে তে হাটতে তে একটা সে চলে সে একটা Hotel এ যায় এবং গিয়ে নিজের জামা কাপড় Change করে খুব সুন্দর বেশ Tight fitting একটা বেশ ভালো জামা কাপড় পরে বাইরে আসে এবং সে এসে একটা একটা দোকানে মানে নিচে একট Hotel মতো সেখানে নিয়ে ওখানকার যে Owner তার সাথে তাকে জিগেস করছিলো যে এখানে কি খুব সুন্দর এখানে কি কোনো বোরো জুতোর দোকান আছেই মানে যে ওখানকার বিখ্যাত মানে কার কাছ থেকে জিগেশ করছিলো হোটেল এর মালিক এর কাছে যে হোটেল এ উঠেছিল সেই হোটেলের মালিকের কাছে

বেনফ্রিজ ওর কোনো ধার নাই ছিলনা তাই না ছিল তো বেনফ্রিজ বেনফ্রিজ এর এর কোনো ধারণা ছিলোনা যে ও কোথায় থাকতে পারে জিম্মি কোৎস্যে থাকতে পারে সেটা তো তার ধরণের বাইরে না কিন্তু জিম্মি যেই কাজ গুলো করছে সেগুলো তার ধারণার মধ্যে ছিল আঃ মানে কাজ গুলো জানতো কিন্তু কথাই যেতে পারে সেটার Idea ছিলোনা না তারপরে আস্তে আস্তে খুঁজে এক সময় পড়েছিল বা সেটাও অনেক পর এ টের আগের কিছু গল্প আছেই যিনি ঐযে

Hotel থেকে বেরিয়ে সামনে একটা রেস্তোরা মানে রেস্তোরা মানে Coffee cafe type এর হবে ওখানে গিয়ে ওখানটার একটা মানুষ এর সাথে জিগেশ করছিলো যে এখানে ইক কোনো Shoe house আছে বোরো তারপরে ওখান থেকে এসে এবার সে বললো না এখানে নেই এবং সে বুজতে পারলো যে এখানে যদি কোনো জুতোর দোকান হাক্ত Business শুরু করে তাহলে সে হয়ে তো দাঁড়িয়ে হবে তারপর ওখান থেকে স বেরিয়ে আসে এওবং রাস্তায় হাতে তারপরে কত সু সজ্জিত মহিলার সাথে মানে একটা মেয়ের সাহে তার দেখা হলো যা কে কিনা দেহে জিম্মি একদম আচমকা যে মেয়েটি কিনা তার হৃদয় কে আকৃষ্ট করে তুললো এবং

এবং হচ্ছে

হ্যান জিম্মির চোখ সে ছিল সব থেকে Beautiful lady বিশ্বের সব থেকে বেশি সুন্দর Lady এবং মেয়েটির বাবা ছিল ঐযে এলবার Blank এলবার Black ওখানকার হচ্ছে ওই যে Owner ছিল আরকি মিস্টার আদম তার মেয়ে Bank এর Owner ওহ আচ্ছা তার মানে খুব বড়োলোক ছিল হ্যান ধোনি পরিবার এর মেয়ে ছিল দেখতে সে খুব সুন্দর একটা খুব লাস্য মোই রূপ

এবং যাকে দেখার পরে জিম্মির Mind পুরো Change হয়ে যাই সে নিকিকে মানে পুরো পুরি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে এবং Decide করে সে তার Burglary ছেড়ে দেবে এবং সে একটা তার Past life থেকে সরে এসে New একটা নাম দিয়ে নিজেকে New identity

হ্যান এবং New identity যে জিম্মি থেকে সে হয়ে যায় সে সেই মহুর্তে জিম্মি কে মৃত্যু করে রাগ ডিস্পেন্সার এ পরিণত হয়ে এবং সে একটা সুন্দর একটি Business করে যেখানে সে চরুম সাফল্য পায়ে এবং তাকে দেখার পর সে নিজের Business আরো বাড়াতে থাকে

ওই এলাকা তে তো Already একটা জুতোর দোকান ছিল না কোনো জুতোর দোকানি ছিল তার সেই প্রথম ওখানে জুতোর দোকান শুরু করে আঃ আচ্ছা আচ্ছা তার পর বিশাল সাফল্য পেলো Business এ

তারপর কিনা সে এসেট আস্তে বুঝতে পারেনা জিম্মি তার জিম্মির সাথে অন্য বিয়ে ঠিক হয়ে এবং একটা দিন আসে যে ওই তোমার হচ্ছে জিম্মি তো ওই মেয়ে তাকে যখন দেখহল মানে তার ভালো লাগলো তারপর ও মেয়েটার এতে কথা বলেনি তারপর তাই ওর বাবার সাথে কথা বলেছিলো

কথা বলতো বলতো ওই Shoe business নিয়ে মাঝে মাঝে ওই Showroom এ আস্ত জুতোর যে showroom ওখানে আস্ত মেয়েটি

হ্যান কারণ জিম্মি খুব সুন্দর দেখতে ছিল তার Manners সে তখন কার সময় সে খুব খুব সুন্দর জামা কাপড় মানে সু সজ্জিত হয়ে থাকত মানে হা বুঝানো পছন্দ হয়েগেছিলো

এবং তাদের বিয়ে ঠিক হলো তারপরে তাদের Engagement এর দিন তার আগে জিম্মি ভাবলো যে তার যে Burgler tool সে তার Friend কে দিয়ে দেবে তার নাম ছিল মিস্টার পল সে তার বন্ধু

হ্যান সে ডাকাত দলেরই

হম এবার সে ভেবেছিলো এ তার Burglary tools তার মধ্যে মানে সবথেকে উন্নত তোরো মানে Burglary করার সবচে উন্নত তোরো জিনিস পত্র ছিল

যে ওগুলো সব দিয়ে সে সে তার জুতোর দোকানে Sell out করে দেবে এবং ওখান থেকে চলে যাবে Western country তে ওখানে গিয়ে লিচু একটা করযে সে একটা শট জীবন যাপন

মানে মেয়ে তা কে বিয়ে ফিয়ে করে মেয়েটাকে নিয়ে চলে যাবে এখন থেকে

আস্তে আস্তে জিম্মি যখন দেখে মানে এবং সেই দিন

থাকতে মা মানে একজন আগাসি বলছি জিম্মির বাপ আন্নাবেলের বাবা মিস্টার এডামস সে ওই সিঁধহুক চুরি থুড়ি না হয়ে মানে অনেক দাম দিয়ে একটা সিন্ধুক তৈরী করে

মানে ওনার বোরো মেয়ের মিস্টার এডামস এর বোরো মেয়ের হচ্ছে মেয়ে ওই তা হচ্ছে

ওহ আর বড় মেয়ের নিয়ে হয়েগেছিলো তার মেয়ে ছিল তার দুখানা মেয়ে তার মধ্যে তার ছোট মেয়েটা ওই সিন্ধুকের মধ্যে পরে যায় এঁবং তাকে খুঁজে না পাওয়া এবং সে অর্মদ্বেহী ছিল কিন্তু সবাই

কিন্তু ইটা তো খোলা সম্ভ না সহজে ওর মধ্যে আটক আটক পরে গেলে নয় দশ ঘন্টা পরে ততক্ষণে সে মরে যাবে এবং আগাথা মেয়েটার নাম তার মা কান্নাকাটি করতে থাকে সবাই কান্না কাটি করতে থাকে কিন্তু ওখানে খোলার মতো কেও এ ছিলোনা

এবং হচ্ছে জিম্মি ঐখানে ও কিন্তু জানতো যে ও যদি ওই ওর কাছ যা Tools আছে সে ওটা দিয়ে খুলে আসবে কিন্তু ও যদি খোলে তার সাথে ওর আর আন্নাবেলের বিয়ে হবেনা তারপরে জেনে হবে যে ও ডাকাত ফ্যাকাথ ছিল হা এবং সে ভীষণ Sacrifice করে এবং ওখান থেকে সব কিছু মানে ওর যে ডাকাতির Tools থেকে সেসব কিছু নিয়ে সিন্ধুক তা ভেঙে ফেলে Tools তো ওর কাছে ছিল হ্যান Burglary tools তো ও

বিশন দিতে যাচ্ছিলো এবং তখন ওর হাতে ছিল Tools তা এবার খুলে এবং সেই সময় এ

বেঁফ্রেস চলে যায় ওখানে মানে ও ওখানে খুঁজতে খুঁজতে ওখানে চলে যায় বন্ধ করে চলে যায় জিম্মি এখানে ঠকতে পারে ও যেহেতু Detective এবার শেষ হ্যান এবারের সে

হ্যান এবার Detective ধরো সব কিছু দেখলো আঃ তার ম্যান হম কোনো এনগেজমেন্টের দিন তার বাবা সিল জিম্মি কোনো

বন্ধুকে দিতে যাচ্ছিলো অব সেখানে ওই সময় Detective তও চলে আসলো সব কিছু একই সাথে ঘটে যাচ্ছিলো হম এবার Detective আসার আসার পর এ

জিম্মি দেখে যে এবার সে দেখে যে জিম্মি একদম বদলে গাছে তা নাহয় সে অটো বোরো Sacrifice করতোনা নিজের জন্যে তার পর সে জিম্মি কে সে কিন্তু জানতো জিম্মতী এত কিছু করেসহ এত ধরা পড়েছে তারপরে জিম্মি সে ভোলেননি যে ওটা জিম্মি বং সে জিমির সামনে তা অব হয়ে তাকিয়ে ওখান থেকে চুপ চলে আসে কারণ শেষ বুজতে পারে জিম্মি একটা Sensitive person এ পরিণত হয়েছে ভালো হয়েগেছে তারপরে সে বেবস্তা করে লাভ নেই

খোঁজ পাওয়া যায়নি তাদের মিলন এ হয়নি তবে একটা ফোনিক বীরদের মির্কাইসদের কার্ড তার সঙ্গে জিম্মি কে তুলনা করা হয়েছে দারুন বেপার তার মানে যখন জিম্মি চলে যাচ্ছিলো তখন জমি কেও খুঁজতে চাইলোনা বা যে তুমি যাবেনা

হা হ ইটা কি করে সম্ভব হলো

দারুন দারুন বেপার কারণ খুব সুন্দর উপ্পনাশ হ্যান কোথ না কথাই যেন ভালো যদি লাস্টে জপিড মল দিতো বা ওর বাবা ওকে ক্ষমা কে দিতো বুজতে ওয়ার যা আজি খান সে ভালো মানুষ হয়ে গেছে জেরোম ভাবে না বলছি এসেছে সেরকম ভাবে যদি ওর বাবাও বুজতে অর্থ যে ঠিকাছে আবার ওদের মিলন হতো তাহলে বোধাই গল্প তা আহ সুন্দর বেবি কখনো কখনো মিং না দেখানো তা Attractive হয়ে হা ভালো লাগলো বেশ সুন্দর বিষয়ে মানে একজন বাবলাখান

মানুষ এ পরিণত হওয়া যায় ওই যেখানে কিনা শুধু কিনা মেয়ের জম্ন শুধু তো এলাবেন কে পছন্দ হলো বলে এত কিছু করলো ডাকাতি করবিনা অন্য ভাবে জীবন যাপন করবে দারুন বেপার হয়ে গেছে সোলো মিনিট রাখলাম

হ্যাঁ বল কি করছিস? এইতো বসে আছি, তুই বল কি করছিস? এই তো রে আমিও বসে আছি, বল তোর খোঁজ খবর গুলো কি? খোঁজখবর কি বলবো এই করোনাতে আর বেরোতে পারছিনা বাড়ি থেকে রে তাই এখন যা হয়েছে রে অবস্থা তোকে বলার একদম বাইরে রে একদম ঠিকই বলেছিস করোনাতে আর কি বলব আজকাল বাড়িতে ঠিক মতন বেরোতেও পারছি না, না খেয়ে মারা যাবে মানুষ এগুলোর জন্য। তাইতো সবদিকে একটা করে problem রয়েই গেছে বুঝলি তো কারন কি বলতো এখনকার যে অবস্থাগুলো হয়েছে না police একবারে ডান্ডা নিয়ে ছুটছে যার পেছনে তাকে এমন মারা মারছে কি আর বলব রে তোকে By the way তুই বলে মার খেয়েছিলিস নাকি? না মানে আমি মার খাইনি তবে আহ খবরে যা দেখতে পাচ্ছি এবং চোখে যা দেখতে পাচ্ছি সেগুলো তো বললেই না না? তাই আরকি সবাইকে বলছি ঠিকই বলেছিস কিন্তু কি করবি বল যাইহোক তুই কি করছিস আজকাল? কি করব বল বাড়িতেই এখন বসে আছি আর ভাবছি মানুষ যে এত মারা যাচ্ছে তো যদি তাদেরকে কোনভাবে একটু হলেও সাহায্য করা যায় কারণ এখনকার যা পরিস্থিতি হয়ে গেছে না মানুষের খাওয়াটাও একদম problem হয়ে গেছে কাজ না করতে পারলে খাবে কি করে? সেটাও তো একটা ব্যাপার তাই না? সেটাই সেটাই তুই একটা কথা ভাব যদি ঠিকঠাক মত আগে সবজিটা যদি না আসে বাড়িতে রান্না কিভাবে হবে তাই না?

সেটাই কি বলতো এখন এখন একটু বাবা কে বলবি মাকে বলবি এবং ভাইকে বলবি mask ছাড়া যেন তারা পাঁচ মিনিটও বাড়ি থেকে না বেরায় বুঝলি? হ্যাঁ অবশ্যই অবশ্যই আর তুই ও mask পড়ে থাকিস তো সবসময়? হ্যাঁ রে আমি নিজে তো mask পরে থাকি কিন্তু কি বলতো আমি আমার বাবাকে মাকে সবাইকে বলে দিয়েছি mask ছাড়া তোমরা বাড়ি থেকে এক পাও যেন না বাড়াও তো সেটাই আরকি সবাই হ্যাঁ ঠিক বলছিস আজকালকার দিনে এমন হয়ে গেছে না যদি mask ছাড়া বেরোনো মানে বার হয় আর কি তো আবার অসুবিধা হয়ে যাবে সামান্য কিছু জিনিসের জন্য আবার প্রচুর সমস্যায় পড়ে যাবে বাড়ির সব পরিবারই সব মানে আর কি আত্মীয়-স্বজন যাইহোক নিয়ে বল তারপর আর কিছু খবর? আর কি বলার মত আছে বল প্রত্যেকটা আমার শুধু মাথায় কি জানিস তো আমি শুধু যদি ঘুমোতে যাই তো আমার শুধু আমার মাথায় একটাই tension বেশি বের হয় মানে কি বলবো তোকে যে মানে আহ ঘুমোতে যাব তখন আরকি একটা ভাবনা চলে আসছে যে না এত মানুষ কোরোনা সত্যি মারা যাচ্ছে কিন্তু তারা যে তবু হার মানে না সেটা একটা অত্যন্ত একটা বিশাল ব্যাপার তো সেটাই আর কি ভাবছি মাঝেমধ্যে যে দেখা দেখা যাক যে একটু হলেও যেন তাদেরকে সাহায্য করতে পারি fund ও খুলেছি একটা তো পারলে কিছু একটাই বলবো একটু help করিস সহযোগিতা গুলো করিস বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই কি fund এর তোর নাম কি? Fund এর সেরকম নাম আর কি আহ তেমনটা ভেবে রাখিনি কিন্তু এখন রেখে দিয়েছি যে তোর আহ উম কোরোনা fund বলে তো সেখানে আর কি মানুষ চাইলে bio তে লেখে দিয়েছি মানুষ চাইলে এখন সাহায্য করতে পারে তো সেগুলো নিয়ে আর কি কথাবার্তা চলছে দেখা যাক এখন অনেক মানুষই তো সাহায্য করতে চায় কিন্তু কি বলতো সাহায্য করতে পারে না তো সেটাই আর কি দেখি এখন কটা মানুষ সাহায্য করতে পারে কটা মানুষ সাহায্য করতে পারে না তো সেগুলোই আরকি দেখে ভাবনা চিন্তা গুলো চলছে ধর দেখছি আর কি মানুষের চিন্তা ভাবনা কেমন পরিস্থিতি কেমন এইসব জিনিসগুলোই ও আচ্ছা আচ্ছা বুঝলাম যাই হোক নিয়ে তাহলে তোদের তোদের খাওয়া দাওয়া কি হচ্ছে তোদের কলকাতার দিকে কি খবর? সব খাবার মানে parcel আসছে কিনছিস না কি করছিস ওদিকে কি খবর? কি বলতো মানুষের মধ্যে এমন একটা আতঙ্ক ঢুকে গেছে না যে প্রত্যেকটা মানুষ যদি order ও দেবে ভাবছে তবু একটা কোরোনার জন্য ভয় তাদের মনে উৎপন্ন হয়ে যাচ্ছে তো সেটা থেকে আমার family তেও আগে আহ বোন তো ধর অনেক খাবার order দিত তো তাকেও একদম বলে দিয়েছি যেন বাইরের খাবার না আসে যেটুকু পারবো শাকসব্জি একটা দাদাকে বলা রয়েছে ধর সে আর কি বাড়িতে দিয়ে যায় সবজি মাংস কোনোদিন তো সেগুলোই আর কি তোর রান্নাবান্না হয় এবং সেগুলোই খাওয়া বাইরের খাবার আমরা totally পুরোপুরি বন্ধ করে দিয়েছি নিজেও আমি তো এবং আমার family কেও বলে দিয়েছি যেন বাইরের খাবার একদমই না খাওয়া যায়

সেটা আমি তো একদম পুরো avoid করি বলতে পারিস তুই আমি normally আহ উম মানে বেশিরভাগ আমি শাক সবজির দিকে একটু বেশি focus দেই হ্যাঁ হ্যাঁ ওটাই ভালো আজকাল তো gym টিম সবই তো বন্ধ আর কোথায় যাব বল বাড়ি ছেড়ে কোথাও যেতে পারছি না office ও বন্ধ হয়ে গেছে করুণার জন্য কাজও করতে পারছি না আর এখন আমাদের যা হচ্ছে হচ্ছে বাদবাকি যারা মানে middle class থেকে যারা নিচে আরকি গরিব family তাদের কি অবস্থা হবে বলতো না খেয়ে মারা যাবে সব এসব করুণার জন্য সেটাই আমরা ওটা নিয়েই তোর বাবা মায়ের সাথে কদিন আগে আলোচনা করলাম যে বাবা দেখো, আমাদের কিছু একটু হলেও আছে বলে আমরা না হলে চলে যাচ্ছি কিন্তু যারা অনেক গরিব family তে আছে তাদের কিন্তু অনেকটা বেশি problem হয়ে যাচ্ছে তো সেটাই আরকি ওদেরকে বললাম বাবাকে বাবা বলছে সত্যি যাদের হয়তো খাওয়ার জন্য টাকা জোটে না দিন আসে দিন খায় তো তাদের পরিস্থিতিটা কি হচ্ছে তারা